এটির মধ্যে দেখতে পাচ্ছি এটি মেদলা ক্যাম্প গরুমারা দক্ষিণ বনাঞ্চল। গরুমারা জাতীয় উদ্যান।

ছবিটি ছবিটির মধ্যে দেখা যাচ্ছে একটি ট্রাক

ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি এটি আমাদের জলপাইগুড়ি গ্লাস হাউস । এটি হচ--